আ এই ছবিতে দেখা যাচ্ছে এ কিছু লোক যা একটা লোক ওই উ গেট দিয়ে এন্টার হচ্ছে এবং এই একটা লোক দাঁড়িয়ে ফোন চালাচ্ছে।

তো-ও -ও এই ছবিটিতে দেখা যাচ্ছে যে এখানে একটি আহ মহিলা রয়েছে যিনি একটি মেশিনে আহ কিছু কাজ করছেন--

এই ছবিতে দেখা যাচ্ছে এখানে একটি আ মহিলা বসে আছেন এবং কিছু তিনি এ কাজ করছেন এবং তার আশেপাশে রয়েছে অনেক যন্ত্রপাতি।

এ এবং এ পার্ক -এ অনেক গাছপালা-আ রয়েছে আর আশেপাশে অনেক বাড়িঘর অনেক গাছপালা দিয়ে এই পার্ক -টি ঘেরা রয়েছে।